এটা একটা অ্যস-- ছবি গাধার --

পাথরের মধ্যে অনেক জায়গা একটু একটু করে জলও আছে আশেপাশে পাহাড়।

এখানে একটা ক্রিকেট ম্যাচের প্র্যাকটিস চলছে প্র্যাকটিস প্লেগ্রাউন্ড গ্রীন কালার স্টাম্ব এ ব্যাট ব্ল্যাক কা-লা-র একটা প্লেয়ার দাঁড়িয়ে আছেন।

এটা একটা ফুটবল প্লেগ্রাউন্ড এখানে চারিদিক দিকে ঘেরা আছে লাইটিং আছে গ্রীন কালার পুরোটাই আছে।

এখানে কেউ রেড কালারের টিশার্ট পরে দাঁড়িয়ে ।